ক্রিকেট খেলার মাঠ ক্রিকেট খেলা প্র্যাকটিস করা হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে যারা ক্রিকেট খেলে তাদের যেসব সরঞ্জাম গুলো থাকে সেইগুলো একটা সাইড - এ রাখা রয়েছে একটা ছাগল ঘুরে বেড়াচ্ছে।

আর এটাই এখানে দেখানো হচ্ছে ।

এ.টি.এম -এর ছবি এ.টি.এম -এর পাশে কতগুলো দোকান আছে একটা ওষুধের দোকানও আছে ওষুধের দোকানটা--

যিশু খ্রিষ্টের ছবি দেখতে পাওয়া যাচ্ছে কুশ অ্যা কুশ বিদ্ধ অবস্থায় যে ছবিটা সেখানে এখানে এসে অনেকে প্রেয়ার -ও করে ।